user registration tutorial পঞ্চম ভাগে আপনাদের স্বাগত
এখানে আমরা আমাদের registration login প্রক্রিয়ার বিষয় সম্পর্কে আলোচনা করব
তারপর সম্পূর্ণ পরীক্ষা করে দেখব সব ঠিক কাজ করছে কিনা
শেষ ভাগে দেখেছেন নিজেকে ডেটাবেসে registered করেছি
সবকিছু ঠিক কাজ করছে এবং আমি এখানে এই login screen রয়েছি
দেখি আমি লগইন করতে পারি কিনা ধরুন username হল alex এবং পাসওয়ার্ডটি হল যা আমরা আগে দিয়েছিলাম
আমরা যেই login এ টিপি এটি দেখাচ্ছে incorrect password
এর মানে এই নয় যে আমার username খুঁজে পাওয়া যায়নি
এটিকে username এ type এবং আমার পাসওয়ার্ড ও type
that দেখাচ্ছে that user doesn t exist
কিন্তু এখানে এটি দেখাচ্ছে যে আমার username উপস্থিত কিন্তু আমার পাসওয়ার্ডটি ভুল
আমার পাসওয়ার্ড ভুল হওয়ার কারণ হল এখানে আমার সাধারণ পাসওয়ার্ডের তুলনা ডেটাবেসে থাকা md5encrypted পাসওয়ার্ডের সাথে করা হচ্ছে
আমার the এইভাবে করি the আমরা আমার login পৃষ্ঠায় ফিরে যাই the আমরা আগের tutorialuserlogin tutorial করেছিলাম
সেই অংশে যেখানে আমার পাসওয়ার্ড তুলনা করে দেখেছিলাম যে তারা মেলে কিনা
that আমাদের username যাচাই করে এবং that আমাদের পাসওয়ার্ড যাচাই করে
আমাকে আমাদের পাসওয়ার্ড যাচাই করতে হবে ধরুন we মুহুর্তে আমি আমার পাসওয়ার্ড হিসাবে লিখেছি slicer u k 1
এটি হল পাসওয়ার্ড so আমি এখানে লিখছি এটি বেশ পুরোনো
slicer u k 1 এখন এটি এখানে এই এবং এই পাসওয়ার্ডকে slicer u k1 এর সমান যাচাই করে
কিন্তু এই password dbpassword এর সমান তাই আমরা তুলনা করতে পারছি so
আমাদের সেটি তখন চয়ন করতে হবে যখন পাসওয়ার্ড encrypt করি
এখন এটি প্রকৃতপক্ষে এটির সমান হবে অর্থাৎ এই slicer u k 1 encrypted করা so এই slicer u k 1 এর সমান
আমরা ডেটাবেসে একটি md5 encrypted করা পাসওয়ার্ডের তুলনা একটি encrypted করা পাসওয়ার্ডের সাথে করছি
আমি ফর্মটিকে আবার জমা করি আবার error
আবার চেষ্টা করি loginএ টিপি no এটি হচ্ছে no
এটি যাচাই করি password post password এর সমান তাই md5 হল পাসওয়ার্ড
আমি ফিরে যাই এবং এটি refresh করি
আমার পাসওয়ার্ড type ঠিক কাছে আমি বুঝতে পারছি এখানে সমস্যাটি কোথায়
এখানে সমস্যাটি হল আমাদের md5 পাসওয়ার্ডটি সম্পূর্ণ সঠিক কিন্তু এর তুলনা এমন একটি পাসওয়ার্ডের সাথে হচ্ছে the ডেটাবেসে কেটে short হয়ে গেছে
এর কারণ হল যদি আমরা কাঠামোতে যাই এবং এখানে আমাদের পাসওয়ার্ড ফীল্ডে গিয়ে that বদলাই বর্তমানে এটির সর্বোচ্চ দৈর্ঘ্য হল 25
তাই আমরা এটির সীমা বাড়িয়ে ১০০ পর্যন্ত করি
আমি ঠিক নিশ্চিত নই যে md5 string কতটা লম্বা কিন্তু আমি length value = 100 লিখব এটি সংরক্ষণ করুন
আমি আমাদের table browse করতে যাচ্ছি তারপর আমি ফিরে যাই এবং পুনরায় register করব
তাই register আপনার username চয়ন করুন
ধরুন alex যেমনকি আমি বলেছিলাম পাসওয়ার্ড চয়ন করুন লিখুন slicer u k 1 এবং আমি register a টিপব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
এখন আবার আমাদের ডেটাবেস যাচাই করি
এটি আগে থেকেই বেশ বড় লাগছে এটিকে কেটে short করা হয়নি কারণ আমি এর দৈর্ঘ্য বদলে দিয়েছি
তাই এখন আবার লগইন করার চেষ্টা করলে আমি এটি সঠিকভাবে type
আমরা লগইন করতে পারি এবং আমরা ভিতরে রয়েছি এখন string we দৈর্ঘ্য যাচাই করুন
আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন
আপনি এই tutorial আরো বিস্তারে জানতে চাইলে আমাকে জানাবেন
এটি হল user registration
পরবর্তী tutorial user login নিয়ে আলোচনা করা হবে
তাই সবকিছু মিলিয়ে আমরা একটি সম্পূর্ণ কার্যকরী user register এবং লগইন প্রক্রিয়া পেয়েছি
আমি এটিকে আমার project কাজে ব্যবহার করব উদাহরণস্বরূপ
আমি এমন একটি project বানাতে পারি যা user লগইন এবং user registration ব্যবহার করবে তাই আমি এটির অনেক ব্যবহার করব
আরো তথ্যের জন্য user লগইন এবং রেজিস্ট্রেশননের user আমার প্রজেক্টগুলি দেখবেন
আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন
ভবিষ্যতের updates জন্য আমাদের সাথে জুড়ুন এই tutorial অংশগ্রহণের জন্য ধন্যবাদ শুভবিদায়